খুবই সুন্দর দেখতে লাগজে এবং সেখানে কোনো জন মানুষ দেখতে পাওয়া যাচ্ছে না।

সে দোকানটা এখন বন্ধ সেখানে কোনো জন মানুষের চিহ্ন দেখতে পাওয়া যাচ্ছে না ।

সামনে একটা-আ রোড দেখতে পাওয়া যাচ্ছে রোডের এক সাইডে একটা বড়ো বিল্ডিং রয়েছে এবং সেই বিল্ডিং -টার সামনে অনেকগুলো ছোট ছোট স্টল রয়েছে বিল্ডিং -এর একটা পাশে একটা মারুতি ভ্যান পার্ক করা আছে।

একজন মহিলা আহ কিছু অর্ডার করে খাচ্ছেন আর একজন দেখছেন যে তিনি কি জিনিস বাই করবেন ।

এবং তার আশেপাশে অনেক ছোট বড়ো গাছপালা রয়েছে এবং সেগুলো খুবই সুন্দর ।

এখানে একটা পেট্রোল পাম্প দেখতে পাওয়া যাচ্ছে পেট্রোল পাম্প টা এখন কোনো আলো জ্বলছে না সম্পূর্ণ অন্ধকার দেখতে পাওয়া যাচ্ছে।